মাঠটি ঘিরে আশেপাশে বাড়ি র-এ-য়েছে।

রাস্তাটি দেখে মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে যার ফলে রাস্তায় এদিকে ওদিকে জল জমা হয়ে আছে ।

বডি বিল্ডিং করছে এবং তার ঠিক সামনে আর একজন সাদা জামা পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে ও থাকে দে--

এখানে ফুলের মার্কেট -এ বিভিন্ন রকমের ফুল আছে যেমন গাঁদা গোলাপ।

ছবিটিতে আমরা একটি ছোট দোকানের ছবি দেখতে পাচ্ছি যেখানে একটি লোক চেয়ার -এ বসে রয়ে --

ছবিটিতে আমরা একটি সুন্দর প্রাকৃতিক জায়গা দেখতে পাচ্ছি যেটির নাম শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা।

চিড়িয়াখানাটি চারিপাশে বিভিন্ন সুন্দর কাটিং করা গাছ দিয়ে সাজানো রয়ে --

ছবিটিতে আমরা একটি বাড়ির ছবি দেখতে পাচ্ছি যে বাড়িটি--

কিছু খেলার জিনিস রাখা আছে যেমন ব্যাডমিন্টন ফুটবল এর বওওল কিছু স্কুল ব্যাগ

খড়্গপুর জংশন টি আমরা দেখতে পাচ্ছি লাল রংয়ের। তার সামনে কিছু বাইক স্কুটি --

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি ড্রিল মেশিন দিয়ে একটি বাড়িতে--

ছবিটিতে আমরা একটি পর্যটক স্থানের ছবি দেখতে পাচ্ছি।

খাটের ছবি দেখতে পাচ্ছি টি.ভি র ছবি দেখতে পাচ্ছি একটি টেবিল রাখা রয়েছে ।

তাছাড়াও রাস্তা থেকে একটি বাড়ি দেখা যাচ্ছে যেটি গোলাপি রঙের।

এখানে আমরা একটি দোকানের ছবি দেখতে পাচ্ছি যেখানে ইংরেজিতে কিছু লেখা রয়েছে।

কাঁচটি খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে যিশুখ্রিস্টের ঠিক সামনে একটি টেবিল রাখা রয়েছে।

ছবিটিতে আমরা একটি সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি তাছাড়াও বাড়ির সামনে একজন মহিলা বসে রয়েছেন।

চারটি থাক দেখতে পাচ্ছি যে গুলির মধ্যে বই সুন্দরভাবে সাজানো রয়েছে।

রঙে ওখানে ফুল রয়েছে এবং একটি পাইপ -ও ছড়ানো আ--

আই বাড়িটির মধ্যে প্রবেশ পথ দিয়ে একজন ব্যক্তি ওখানে প্রবেশ করছে এবং বাড়িটির সামনে --

আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে রাস্তার সামনে এক--

দোকানটিতে আমরা বিভিন্ন জিনিসও দেখতে পাচ্ছি কিছু জিনিস দোকানে সাইড এও টাঙানো রয়ে--